এটি খাওয়ার খুবই উপকার এটি খাওয়ার পলে পেট ঠান্ডা থাকে শরীরে রক্ত এনে দেয়।

এটি একটি পৌরসভা দেখতে পাচ্ছি | এই পৌরসভায় মানুষ অনেক কিছু উপকারের জন্যেই যায় | মানুষের অনেক ভালো কাজের জন্য উম এখানে পৌরসভাটি খুলে রেখেছে।

উনি সবার ও মঙ্গল করেন শ্রী মহাদেব মহা মহেশ্বর মহাদেব।

এখানে একটা গ্রসারির্স স্টোর্স দেখতে পাচ্ছি এখানে অনেক চাল ডাল তেল মসলা পাওয়া যায়।

এখানে একটি তাবু দেখতে পাচ্ছি তাঁবুর পাশে কতগুলি বাইক আছে এখানে হয়তো তাবুটা নিয়ে কেউ কোনো কাজে বা কোন টেনিং চলছে।

এটি কোনো উম ভালো সংস্থা এর দ্বারা মানুষ নিশ্চই কোনো উপকার ই পায়।

আনন্দ উপভোগ করছে কেউ কাজের ক্ষেত্রে মৎসজীবীরাও মাছ ধরতে যাচ্ছে এটি খুবই উপকারের জায়গা।

এখানে একটি দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এই দৃশ্যে প্রচুর লোকের সমাগম। হয়তো কোনো জলসা বা কোনো পুজোর মণ্ডপ। এই মণ্ডপ এ প্রচুর লোক সমাগম হয়েছে এই দৃশ্য টিতে দেখা যাচ্ছে অনেক লোক একত্রিত হয়েছে।

জিম করার পরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং মস্তিষ্কের রক্ত পৌঁছাতে।

এখানে একটি দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে দৃশ্যে বেশ অনেক প্রচুর লাইট লাইটিং লাগানো হয়েছে । এটি হয়তো কোনো অনুষ্ঠান বাড়ির দৃশ্য ।

নানান রকম পূজো পার্বণে এই লাইটিং দেখতে পাওয়া যায় লাইটিং দেখতে খবুই ভালো লাগে এবং খুব সুন্দর দেখতে দেখায় এগুলো ।

এই বুক স্টল -এ অনেক রকমের বই পাওয়া যায় | বই পড়ে বা বিদ্যাথীরা বিদ্যা অর্জন করে | এটি খুবই সুন্দর একটি স্টল ।

খেলাধুলায় শীতকালে খুবই প্রয়োজন শীতের রাত্রে খেলাধুলো করলে শরীর গরম হয় এবং শরীর সুস্থ থাকে ভালো থাকে।